এখানে অনেক সুন্দর একটা খোলা জায়গা দেখতে পেয়েছি।

একটা গাড়ির শোরুম দেখতে পেয়েছি।

এখানে একটা হসপিটেল হসপিটাল দেখতে পেয়েছি।

অনেক সুন্দর একটা নদী দেখতে পেয়েছি।

এখানে একটা দোকান দেখতে পেয়েছি।